এটা হচ্ছে একটা বিউটি পার্লার এখানে হচ্ছে চুল কাটানো হয় বা হচ্ছে ভ্রু প্লাগ ফেসিয়াল --

এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে মাছ বাজার মাছ আমরা মাছ বাজারে গিয়ে আমরা মাছ দেখে শুনে--